ঘরটির ভিতরে বেলুন লাগানো আসে।

ছব ধরনের ইলেকট্রনিক্স জিনিসগুলো রাখা আছে।

এখানে আরো একজন লোক দাঁড়িয়ে আসে ।

বিল্ডিংটির দেওয়ালে একটি সাইনবোর্ড লাগানো আসে।

রেস্টুরেন্টটির সামনে সাইনবোর্ড লাগানো আসে।

এখানে দুইটি চেয়ার রাখা আসে।

পাম্প -এর পাশে একটি গেইট আসে।

বিল্ডিংটির সামনে একটি সুটো চারা গাস আসে।